বিয়ে বাড়ি গিয়ে সেখানকার ডেকোরেশন খুব সুন্দর। পরিবেশটাও খুব ভালো। লাইট লাইটিং সবকিছুই খুব সুন্দর আছে।

এখানে এসে আমার পরিবেশটা খুব ভালো লেগেছে আর উমম কম্পিউটার -এর মাউস টাউজ গুলোও খুব সুন্দর ।

গিটার এর দোকানে গেছিলাম বন্ধুদের নিয়ে. সবাই মিলে এক সাথে।

কম্পিউটার পাল্লা আছে সেটাও খুব ভালো। বিভিন্ন ধরনের কলা বিক্রি করছে। অনেকে কলা কিনছে আমি ও সেখানে গিয়ে কিনলাম। খুব ভালো লাগলো তার পরিবেশ।

রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখছি একটা পরিবেশ খুব সুন্দর। তার আশেপাশে অনেক ধরনের বাস আছে।

তার পরিবেশটাও খুব ভালো লেগেছে। আমরা আর আগামী বছর আবার এই পরিবেশে আসবো এবং দেখবো খুব ভালো।

একটা শোরুম -এ গিয়েছিলাম সেখানে গিয়ে দেখছি বিভিন্ন ধরনের--

বেশি ভালো। মানুষজন সবাই খুব ভালো। আশেপাশে ইট পড়ে আছে পাথর পড়ে আছে। বাস থেকে যারা নামছে তারাও খুব ভালো।